নমস্কার মহাশয়া আপনি কেমন আছেন? আপনি কি এখন অবসর আছেন হাঁ অবসরে বসে আছি আচ্ছা ঠিক আছে এখন কি কিছু নিয়ে আলোচনা করা যায় হাঁ কর কি নিয়ে করবে তুমি? চলুন আজকে আমরা পারমাণবিক বোমা

পারমাণবিক বোমা আবিষ্কৃৃত হওয়ার পর থেকেই এটি বিশ্ববাসীর কাছে নিকৃষ্টতম বর্বরতার হাতিয়ার নামে বিবেচিত হয়ে আসছে এর ব্যবহার টা এই দেখেছে বীভৎস রূপ বর্তমান বিশ্বে পারমাণবিক অস্ত্রের মালিকানা বিশ্বের বুকে জেদ হরের পরিচয় বহন করে হাঁ এরূপ আহ অস্ত্র বোমার ওপর অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে নিজেকে মহা শক্তিধর হিসেবে প্রতিষ্ঠিত করার অভিপ্রায় প্রকাশ করে সবাই তবে সাম্প্রতিক কালে বিশ্ব্যব্যাপী পারমাণবিক বোমা ও অস্ত্রের নিরস্ত্রীকরণের জোর প্রচেষ্টা চলছে কেননা এর অপব্যবহার মানুষের জীবনকে দাঁড় করিয়েছে মারাত্বক হুমকির মুখে, হাঁ ঠিক ই বলেছেন পারমাণবিক বোমা এর সবচেয়ে শক্তিশালী ও পরমাণুর কেন্দ্র বিভাজিত হওয়ার সময় উদ্ভূত শক্তির সাহায্যে প্রবলভাবে বিস্ফোরিত বোমাকে পারমাণবিক বোমা হিসেবে সংজ্ঞায়িত করা যায় নিউক্লিয়ার বোমা ও বলা হয়ে থাকে হাঁ ঠিক ই উম বলেছেন নিস এ তাপ নৃশংস বর্বরতার প্রতীক পারমাণবিক বোমা আবিষ্কারের রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস এই ইতিহাসের সাথে

উনিশশো উনিশ সালে প্রখ্যাত বিজ্ঞানী রাদারফোর্ড এর হাত ধরে হাঁ ঠিক ই বলেছেন পরবর্তীকালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক এই প্রচেষ্টাকে ত্বরান্বিত করেন নিজ নিজ গবেষণাকর্মের মাধ্যমে জর্জ বি প্রোগ্রাম কর্ণয়েন্ট ব্রিমম লরেন্স মারফররীই প্রমুখ বিজ্ঞানীরা এ কার্যকম কে এগিয়ে নিয়ে যান উনিশশো তেতাল্লিশ সালে বিজ্ঞানী ওপেন হেইমার এই প্রচেষ্টা কে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান তার ধারাবাহিকতাই উনিশশো পয়তাল্লিশ সালের প্রথম দিকে প্রথম পারমাণবিক বোমা আবিষ্কৃত হয়

ওপেন হেইমার কে বলা হয় পারমাণবিক বোমার আবিষ্কারক আহ হাঁ ঠিক ই আবিষ্কারের কিছুদিন আহ পরেই তো ওহ বিশ্ববাসী দেখতে পেয়েছে এই বোমার ভয়াবহ ও মর্মান্তিক ব্যাবহার হাঁ ঠিক ই বলেছেন পারমাণবিক বোমার ব্যাবহার কতটা নিষ্ঠূর ও ভয়ংকর হতে পারে তা প্রথম প্রমাণিত হয় উনিশশো পয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে যুদ্ধের অস্ত্র হিসেবে এ বোমা ব্যবহারের পরিণীতই পরিণতি ছিল খুবই বয়াবহ ভয়াবহ ও

সেই যুদ্ধে জার্মান জাপান ইতালি ছিল ফাসি ফেসিবাদী অক্ষশক্তি

বর্বরতা ও অত্যাচার থেকে জার্মান তো তাও মানব জাতিকে মুক্ত করার জন্য ঐ বোমা ব্যাবহার করা হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সে সময় জাপান কে সবচেয়ে বড় শত্রু মনে করেছিল যার ফলে চূড়ান্ত আক্রমণের জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হেনরিক রোমান জাপান কে চিণ্হিত করেন

হিরোশিমা শহরে একটি বিশ হাজার টন টি এন টি শক্তিসম্পন্ন পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় এর ফলে শহরের বিশাল অঞ্চল সম্পূর্ণ রূপে বিধস্ত হয়ে যায় প্রায় পুরো শহর জুড়ে তৈরি হয় ধ্বংসের মহা স্তব বোমার বিস্ফোরণে মারা যায় প্রায় ছেষট্টি হাজার মানুষ এবং আহত হয় আর ঊনসত্তর হাজার মানুষ

আন অনেক আগে এ সে বিষয়ে পড়েছিলাম উম তারপর আহ কারোর সাথে এমন খ আলোচনা হয়নি সে বাপারে এতে মালা মারা যায় প্রায় ঊনচল্লিশ হাজার লোক

হাঁ ঠিক ই বলেছেন উনিশশো পয়তাল্লিশ সালের পর বোমার ব্যবহার তেমন প্রসারিত না হলেও বিশ্বের শক্তিশালী রাষ্ট্র গুলোর মধ্যে পারমাণবিক বোমা ও অস্ত্র ব্যবহার করার প্রবণতা এখনও দেখা যায় বিশ্ব শান্তির ধারায় প্রবল ভাবে আঘাত করেছে পারমাণবিক বোমা বিস্ফোরণের ঘটনা কিন্তু বিশ্ব নেতারা এই ভয়াবহ ধংশলীলা ও

পরিণাম থেকে তেমন কোনো শিক্ষা গ্রহণ করেছে বলে মনে হয়না যার ফলে বিশ্বে নতুন করে শান্তি প্রতিষ্ঠিত হয় নি বরং দেশে দেশে

বোমা তৈরী ও ব্যবহার করার এক নোংরা খেলায় মেতে বিশ্বসস্তি প্রতিনিয়ত চরম অবনতির দিকে ধাবিত হচ্ছে হাঁ বর্তমান আ বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে শক্তির একটি মাপকাঠি হিসেবে পারমাণবিক বোমা ও অস্ত্র থাকা না থাকাকে ধরা হয় এর ব্রি ভিত্তি সেইসব পাঁচ টি ক্ষমতাশালী দেশ কে পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ বলা হয়ে থাকে দেশ গুলো হচ্ছে আহ তার ম দেশগুলোর মধ্যে হচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স ও চীন আন্তর্জাতিক রাজনীতিতে এরা নিউক্লিয়ার ক্লাব নামে পরিচিত এই পাঁচটি দেশের বাইরেও ভারত পাকিস্তান উত্তর কোরিয়া আরও ও দেশ আরও দু তিনটে দেশ রয়েছে ঐ ঈষ মনে হছে না ঠিক ইসরাইলের কাছে পারমাণবিক অস্ত্র আছে মনে করা হয় ওহ আচ্ছা আধুনিক সভ্যতা কে পারমাণবিক বোমা ও অস্ত্রের বিষাক্ত প্রকোপ থেকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র সর্বপ্রথম উদ্যোগ নেন উনিশশো আটষট্টি সালে উনিশশো সত্তর সালে প্রথম একটি চুক্তি স্বাক্ষরিত হয় প্রাথমিক ভাবে সেই নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করে ছিল মাত্র তি তিনটি দেশ পরে উনিশশো পঁচানব্বই সালে এ ঐ সংখ্যা বেড়ে একশো

বিশ্ববাসি এ বাপারে সচেতনতার সুত্র ধরে প্রতিষ্ঠা লাভ করে আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা আমার কথা কি শুনতে পাচ্ছে হাঁ এখন শুনতে পেরেছি এত সময় তো শুনতে পাইন আপনি কি যেন বলছিলেন আবার আহ একটু বলুন তো হ্যা পরে উনিশশো পঁচানব্বই সালে ঐ সংখ্যা বেড়ে একশ তেয়াত্তর বিশ্ববাসী এর সুত্র ধরে প্রতিষ্ঠা লাভ করে হ্যা আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা

যার পূর্ণ নাম হচ্ছে মানে পুরোনাম হচ্ছে কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার বেঞ্চি টি এটির উদ্দেশ্য ছিল নতুন করে কেও পারমাণবিক অস্ত্র তৈরী এবং ব্যবহার করতে চাইলে তাকে বাঁধা দেওয়া একথা পরিষ্কার যে পারমাণবিক বোমার ভয়াবহতা থেকে বিশ্ববাসি কে রেহাই দিতে হলে দরকার মূলত অস্ত্র সমৃদ্ধ দেশ গুলোর অন্তর্জাতিক সদিচ্ছা নিজ নিজ অস্ত্র নিষ্ক্রিয় করতে হবে সবার আগে অন্যথায় চুক্তিপত্রের কার্যকারিতা কখনো সফলতার মুখ দেখবেনা এ বাপারে আপনি কি বলেন

এই শক্তি কে কাজে লাগিয়ে মানুষের কল্যাণ সাধন করা যায় অথচ এটা ব্যবহৃত হচ্ছে মানব জাতিকে ধ্বংস করার কাজে পারমাণবিক বোমা ও শক্তি নিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ যুদ্ধ পুরোপুরি নিরসন না করে বিশ্বের শান্তি স্থাপন করা সম্ভব নয় মানব সভ্যতার হুমকি এই পারমাণবিক অস্ত্র ধ্বংস করার মাধ্যমে বিশ্ববাসী কে মৈত্রীর বন্ধনে আবদ্ধ করতে বিশ্ব নেতাদের পদক্ষেপ অপরিহার্য এক্ষেত্রে সবার আগে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ গুলো এগিয়ে আশা উচিত এ বেপারে আপনি কি বলেন, হ্যা আপনি ঠিক বলেছেন এ ওই গুলো আহ ঐ দেশ গুলো থেকে বেরিয়ে আশা উচিত আন পরমা যেখানে পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় এবং তা আমাদের কি ভাবে প্রতিরোধ করা যায় আহ তার প্রচেষ্টা করা দরকার সবাই মিলে হাঁ উনিশ উনিশশো উনিশ সালে প্রখ্যাত বিজ্ঞানী না পরবর্তীতে কলম্বিয়া বিশ্ব বিদ্যালয়ে কয়েকজন অধ্যাপক এই প্রচেষ্টাকে ত্বরান্বিত করেন নিজ নিজ গবেষণা করনের মাদ্ধমে জর্জ বি প্রোগ্রাম কন্টেন্ট বিগ্রম লরেন্স মারফরী প্রমুখ বিজ্ঞানীরা এই কার্যক্রম কে এগিয়ে নিয়ে যান উনিশশো তেতাল্লিশ সালে বিজ্ঞানী ওপেন হেইমার এই প্রচেষ্টা কে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান উনিশশো পয়তাল্লিশ সালে প্রথমদিকে প্রথম পারমাণবিক বোমা বা হম আবিষ্কৃত হয় হম হা ঠিক ই বলেছেন মানবসভ্যতার হুমকি এ পারমাণবিক অস্ত্র ধ্বংস করার মাধ্যমে বিশ্ব বাসী কে মৈত্রীর বন্ধনে আবদ্ধ করতে বিশ্ব নেতাদের পদক্ষেপ অপরিহার্য এক্ষেত্রে সবার আগে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ গুলোর এগিয়ে আসা উচিত ঠিক আছে আজকে তাহলে রাখছি